পদ্ধতি কাটালো এটা চা বাগানের নিয়ম সেটি এখানে প্রদর্শিত হচ্ছে ।

ওবিটি দেখে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না।

বাড়ির ছবি খুবই ভালো রিক্সা গাড়ি সবকিছুই আছে | কিছু লোকও দাঁড়িয়ে আছে | সুন্দর গ্লাসের অত্যাআধুনিক ভাবে তৈরি।

বুদ্ধের সুন্দর একটি প্রতিমূর্তি দেখতে পাচ্ছি |হয়তো পাথরের তৈরি হতে পারে।

এরকম ইন্ডাস্ট্রিয়াল কোন সাচের তৈরি জিনিসপত্র পড়ে আছে এটা হতে পারে কিংবা প্লাস্টিক -ও হতে পারে।